এবং একজন ভদ্রলোক বসে আছে জায়গাটা সত্যি খুব সুন্দর তো ভাবছি আমি ওখানে কালকে গিয়ে ঘুরে আসতে চাই ।ওদের সাথে ঘুরতে চায়।

জঙ্গলের মাঝখান দিয়ে ছোট একটা খাল গেছে দেখতে পাচ্ছি খালে বেশ জল আছে দেখতে পাচ্ছি জায়গাটা সত্যি খুব সুন্দর ভাবছি আমিও ওখানে যাবো।

অনেকটা বড়ো লোহার রড দেখতে পাচ্ছি। রডের মাথায় একজন বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। তার মাঝখানে আরও একটা বাচ্চা ছেলেকে দেখতে পাচ্ছি। তারা এখানে খেলা করছে। সত্যি খেলা করতে কার না ভাললাগে।

বিশাল বড়ো বাড়ি দেখতে পাচ্ছি তার সামনে একটা পুরুষ একটা মহিলাকে দেখতে পাচ্ছি তিনি তার সামনে দাঁড়িয়ে কিছু কথাবার্তা বলছে । দুজনের মুখে মাস্ক দেখতে পাচ্ছি । পিছনে একটা ফোন নাম্বার লেখা আছে ।